একটি হল ঘর যেখানে দেখা যাচ্ছে উপর দিকে কয়েকটি লাইট জ্বলছে। এবং দেখা যাচ্ছে সামনে বেশ কিছু মানুষের ভিড়।

এবং কয়েকটি চেয়ার কিছু মানুষ মুখে মাস্ক পরে বসে রইছে যথাসম্ভবত এটি একটা নার্সিং হোম ।